লিব্রিঅফিস বেস এর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব ডিজাইন ভিউ ব্যবহার করে প্রশ্ন তৈরি করা
ক্যোয়ারী ডিজাইন উইন্ডোতে টেবিল যোগ করা
ক্ষেত্র নির্বাচন
ছদ্মনাম ধার্য করা সাজানোর ক্রম নির্দিষ্ট করা একটি প্রশ্নে সন্ধানের বিচার্য বিষয় প্রদান করা
এর জন্য আমাদের পরিচিত লাইব্রেরী ডাটাবেস নিয়ে কাজ শুরু করা যাক
এই লাইব্রেরী ডাটাবেস এ বই এবং সদস্যদের সম্পর্কে তথ্য সংরক্ষিত আছে
এছাড়াও একটি টেবিলে সদস্যদেরকে বইগুলির সম্পর্কে তথ্য রয়েছে
আমরা এখন একটি নতুন প্রশ্ন তৈরী করব যাতে যে সব বই যে সদস্যদের দেওয়া হয়েছে সেগুলির একটি তালিকা প্রস্তুত করা হবে
অন্য কথায় সদস্যদের দেওয়া বইগুলির একটি ইতিহাস তৈরী করা হবে
লাইব্রেরী ডাটাবেস খুলুন
বাম প্যানেলের ক্যোয়ারীস আইকনের উপর ক্লিক করুন
ডান প্যানেল এ ক্রিয়েট কোয়েরি আইএন ডিজাইন ভিউ ক্লিক করুন
আমরা এখন একটি নতুন উইন্ডো দেখতে পাচ্ছি যেটিকে কোয়েরি ডিজাইন উইন্ডো বলা হয়
এবং আপনি উপরে একটি ছোট পপআপ উইন্ডো দেখতে পাচ্ছেন যাতে লেখা এড টেবল ওর কোয়েরি
এখানে আমরা প্রশ্ন সংক্রান্ত তথ্যের উৎস লিখব
সদস্যদের দেওয়া বই য়ের ইতিহাস জানতে আমাদের প্রশ্নে তিনটি টেবিলের প্রয়োজন হবে
এটি করার জন্য তালিকার বুকস টেবিলে ক্লিক করুন এবং তারপর পপআপ উইন্ডোর ডানদিকে এড বাটনে ক্লিক করুন
আপনি একইভাবে বুকসিশ্যুড টেবিল এবং মেম্বার্স টেবিল যোগ করুন
এখন আপনি দেখতে পাচ্ছেন পটভূমির কোয়েরি ডিজাইন উইন্ডোতে তিনটি টেবিল দেখা যাচ্ছে
এখন এই পপআপ উইন্ডো বন্ধ করুন
এরফলে কোয়েরি ডিজাইন উইন্ডো সামনে এসে গেছে
লক্ষ্য করুন তিনটি টেবিল ই উইন্ডোর উপরের অর্ধেক অংশে রয়েছে
এখানে এই টেবিল গুলির মধ্যে কিছু ফাঁক রাখা যাক
মেম্বার্স টেবিলের উপর ক্লিক করে সেটিকে একদম ডানদিকে টেনে আনুন
তারপর বুকসিশ্যুড টেবিল এ ক্লিক করে সেটিকে টেনে কেন্দ্রে নিয়ে আসুন
এখন আপনি কিছু রেখা দেখতে পাচ্ছেন যেগুলি টেবিলগুলিকে যুক্ত করেছে
এগুলি ই হল সম্পর্ক বা রিলেশনশিপ যেগুলি আগে প্রতিষ্ঠা করা হয়েছিল
আপনি এই লাইন গুলির উপর ডবল ক্লিক করে সম্পর্কের বিস্তারিত বিবরণ দেখতে পারবেন
এখন কোয়েরি ডিজাইন উইন্ডোর নিচের অর্ধেক অংশ দেখা যাক
এখানে সেলগুলো অনেক সারিতে সজ্জিত রয়েছে
আমরা যখন প্রশ্নটি তৈরী করব তখন এটিকে পূর্ণ করা হবে
প্রথমে ফিল্ড কলাম নিয়ে আলোচনা করা যাক
যে ক্ষেত্রগুলি আমরা ফলাফল এ দেখতে চাই সেগুলি এখানে উল্লেখ করতে হবে
এর জন্য আপনি উইন্ডোর উপরের অংশে বুকস টেবিলের শিরোনাম ক্ষেত্রের উপর ডবল ক্লিক করুন
এরপর মেম্বার্স টেবিলের নামে ক্ষেত্র
তারপর বুকসিশ্যুড টেবিলের ইশ্যু দাতে ক্ষেত্র
এরপর রিটার্ন দাতে অ্যাকচুয়াল রিটার্ন দাতে এবং সবশেষে চেকড আইএন ক্ষেত্র
লক্ষ্য করুন উইন্ডোর নীচের অর্ধাংশে এই ক্ষেত্রগুলি প্রথম সারিতে আছে
এছাড়াও সংশ্লিষ্ট টেবিলের নামগুলি তৃতীয় সারিতে রয়েছে
এরপর দ্বিতীয় সারির আলিয়াস লক্ষ্য যান
এখানেই আপনি নির্বাচিত ক্ষেত্রগুলির জন্য বর্ণনামূলক নাম উল্লেখ করতে পারবেন
সুতরাং ছবিতে যেমন দেখা যাচ্ছে সেভাবে ছদ্মনাম গুলি লিখুন ltpausegt
এখন এই ছদ্মনাম নিয়ে কাজ আমাদের সম্পূর্ণ হয়ে গেছে
এরপর দেখা যাক কিভাবে নির্দিষ্ট ক্রমে সাজানো যায়
আপনি এখানে ফলাফল এ তথ্যের ক্রম নির্দিষ্ট করতে পারেন
যেহেতু আমাদের দেওয়া বইগুলির ইতিহাস প্রয়োজন আমরা এটিকে সময় অনুসারে সাজাব
অর্থাত আমরা ফলাফলটি বই দেওয়ার তারিখ অনুযায়ী ঊর্ধক্রমে সাজাব
এই জন্য আপনি সর্ট সারিতে ইস্যুডেট ক্ষেত্রের নিচের খালি সেল এ ক্লিক করুন এবং এখন অ্যাসেন্ডিং ক্লিক করুন
visible ঠিক আছে পরের সারিতে যাওয়া যাক
এখানে আপনি নির্বাচিত ক্ষেত্রগুলিতে টিক দিয়ে বা টিক তুলে দিয়ে সেগুলির দৃশ্যমানতা পরিবর্তন করতে পারেন
লক্ষ্য করুন আগে থেকেই সবকটিতে টিক চিহ্ন দেওয়া রয়েছে
এরপর ফাংশন সারিতে যান
এটি জটিল প্রশ্ন নির্মাণ করতে ব্যবহার করা হয়
আমরা এখন এই নিয়ে আলোচনা করব না
এবার ক্রাইটেরিয়ন সারিতে যান
এখানেই আমরা ফলাফলের উপর সরল বা জটিল শর্তাবলী প্রয়োগ করতে পারি
উদাহরণস্বরূপ আমরা প্রশ্ন করতে পারি কোন কোন বইগুলি সদস্যদের দেওয়া হয়েছিল কিন্তু সেগুলি আর ফেরত আসেনি
অর্থাত কেবলমাত্র সেই বইগুলি যেগুলি চেক ইন করা হয়নি
তাহলে চেকডিন ক্ষেত্রের নীচে এই সারির খালি সেলটিতে ক্লিক করুন এবং লিখুন ইকুয়ালস জেরো ঠিক আছে আমাদের এই প্রশ্নটি চালানো যাক
এরজন্য আপনি কীবোর্ড শর্টকাট ফ5 ব্যবহার করতে পারেন অথবা উইন্ডোর উপরের এডিট মেনু ক্লিক করে তারপর নীচে রান কোয়েরি ক্লিক করুন
উইন্ডোর উপরের অর্ধেক অংশে কি আপনি কিছু তথ্য দেখতে পাচ্ছেন
এগুলিই হল আপনার প্রশ্নের উত্তর
লক্ষ্য করুন আমরা সদস্যদের দেওয়া বই য়ের ইতিহাস দেখতে পাচ্ছি এবং এটি বই দেবার তারিখ অনুযায়ী সাজানো আছে
এছাড়াও দেখুন বইগুলি আর ফেরত আসেনি
এখন আপনি নীচের কোয়েরি ডিজাইন এলাকায় যেতে পারেন এবং যেমনভাবে চান সেভাবে এটিকে পরিবর্তন করতে পারেন
উদাহরণস্বরূপ চেকড আইএন সংক্রান্ত শর্ত টি সরিয়ে দিন
এখন ফ5 টিপে আবার প্রশ্নটি চালানো যাক
এখন আপনি প্রশ্ন থেকে পাওয়া তথ্যের একটি দীর্ঘ তালিকা দেখতে পাচ্ছেন
এরপর কন্ট্রোল S টিপে প্রশ্নটি সংরক্ষণ করে নিন
একটি ছোট পপআপ উইন্ডো খুলে গেছে
প্রশ্নটির এখানে একটি বর্ণনামূলক নাম দিন
লিখুন হিস্টরি ওএফ বুকস ইশ্যুড টো মেম্বার্স এবার ওক বোতামে ক্লিক করুন এবং এই উইন্ডোটি বন্ধ করুন
আপনি প্রধান বেস উইন্ডোতে প্রশ্নের নামের উপর ডবল ক্লিক করে এই সংরক্ষিত প্রশ্নটি খুলতে পারেন
তাহলে আমরা ডিজাইন ভিউ ব্যবহার করে একটি প্রশ্ন তৈরী করতে সফল হয়েছি
এখন একটি অনুশীলনী আছে নিশা শর্মা নামক সদস্যকে দেওয়া বইগুলির একটি তালিকা তৈরী করুন
তালিকাটি বই দেওয়ার তারিখ অনুযায়ী সাজানো হওয়া উচিত
এখানেই লিব্রিঅফিস বেস এ ডিজাইন ভিউ তে প্রশ্ন নির্মাণ সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল
সংক্ষেপে আমরা শিখেছি কিভাবে ডিজাইন ভিউ ব্যবহার করে একটি প্রশ্ন তৈরি করা যায়
কোয়েরি ডিজাইন উইন্ডোতে টেবিল যোগ করা
ক্ষেত্র নির্বাচন করা
এবং ছদ্মনাম ধার্য করা সাজানোর ক্রম নির্দিষ্ট করা
একটি প্রশ্নে সন্ধানের বিচার্য বিষয় প্রদান করা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
এই প্রকল্প httpspoken tutorialorg দ্বারা পরিচালিত হয়
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য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
এই টিউটোরিয়ালে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়